গার্লস কোন স্কুল এ এটা কিছু একটা হচ্ছে। আহ বাচ্চা মেয়েরা মিলে আলপনা অথবা রাঙ্গোলি এরম কিছু করছে স্কুল এ তো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকে।

আর সেটায় এটা কি পাশে বা কারীপটকা বাঁধা নাকি--

সেন্ট পল ক্যাথেড্রাল মিশন কলেজ ।

এদের তো এখন শুধু ফাঁকি মারা চায়লেই আমার ছেলেমেয়ে দুটো সারাক্ষণ ফাঁকি মারবে কটা করে ক্লাস ই বা এটেন্ড করে।

এটা কোনো একটা মসজিদ বা মাঝার এরকম কিছু একটা।

সেই সেলুন আমিও এখন ফ্যামিলি সেলুন -এই যাই যেগুলো উনিসেক্স সালোন --

সেই সেলুন আমার তো মনে হয় পাড়ার কিছু ছেলে হয় যাদের রোজকার আড্ডায় থাকে সেলুন কোনো একটা বাহানায় চলে যায়।

আবার করিডোরে তো স্বামী বিবেকানন্দের ছবিও দেওয়া আছে কোনো স্কুল অথবা আশ্রম ও নট অনলি স্বামী বিবেকানন্দ।